এবং পাশে কিছু বাড়িঘর আছেএবং একটি কারেন্ট -এর ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছি এখানে সামনে একটি লোহার জিনিস আছে যেটি খয়রি রঙের ।